খুব সুন্দর একটা প্রাকিতিক দৃশ্যকে ক্যাপচার করা হয়েছে এটা তে এই ছবিতে যেখানে আমরা কিছু গাছ অনেকগুলো গাছ দেখতে পাচ--

নাড়াচড়া হয়তো যাওয়া হচ্ছে কোথাও কচ্ছপটি বেশ বড়ো ।